এখানে একটি বড় দোকান আছে।

কাঁচের একটি আলমারি লক্ষ্য করতে পারছি।

এখানে একটি বড় দোকান আছে।

সবুজ রঙের একটি লোহার আলমারি দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় ক্লাস আছে।

একটা ঠাকুরের ফটো লক্ষ্য করতে পারছি।

লাল ও নীল রঙের ঝান্ডা লক্ষ্য করতে পারছি।

কয়েকটা গাস লক্ষ্য করা যাচ্ছে।

এখানে বড় একটি মাঠ আছে।

সাইডে কয়েকজোড়া জুতা লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি বড় বাজার আছে।

অনেকগুলি মানুষকে দেখতে পাচ্ছি।

সাদা রঙের জ্বলন্ত ভল দেখতে পাচ্ছি।

কালো রঙের একটা সাইকেল রয়েছে।

মাঠের উপরে ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।

সাদা রঙ্গের বোর্ডে কিছু ইংলিশ দিয়ে লেখা লক্ষ করা যাচ্ছে।

এখানে বড় একটি দোকান আছে।

কয়েকটি বাইক ও গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটি বড়ো রাস্তা আছে।

অনেকগুলি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

উপরে দুটা লক্ষ্য করতে পারছি।